ফটকের উপরে বিদ্যালয়ের নাম চকচকা উচ্চ বিদ্যালয় বাংলায় লেখা রয়েছে।

সিলিং -এ একটি সুন্দর ডিজাইন করা আলো রয়েছে যা বিভিন্ন রঙে আলোকিত।

ছবিটি দেখে মনে হচ্ছে এটি কোনও শোভাযাত্রা বা উৎসবের দৃশ্য।

ঘরের সামনে কিছুটা ফাঁকা জায়গা রয়েছে যেখানে মাটি দেখা যাচ্ছে।

টেবিল -এর উপরে কাগজপত্র জলের বোতল এবং অন্যান্য জিনিসপত্র দেখা যাচ্ছে।

এটি একটি দূর্গা পূজার মন্ডপ যা সুন্দরভাবে আলোকিত করা হয়েছে মন্ডপের ভেতরে দেবী দুর্গার প্রতিমা স্থাপন করা আছে।

ছবিতে একজন ব্যক্তিকে বেলুন লক্ষ্য করে কিছু ছুড়তে দেখা যাচ্ছে রঙিন বেলুন -গুলো একটি নক্সার আকারে সাজানো রয়েছে।

বারান্দার ছাদে অনেকগুলো স্তম্ভ এবং নকশার কাঠামো রয়েছে।